এটি আমাদের এলাকার একটি মন্দির। এই মন্দিরটি বেশ পুরানো মন্দির। একটি বড় পাহাড়কে কেটে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরের গেটটি খুবই সুন্দর করে রং করা।

বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠানের সময় এইখানে প্রচুর মানুষ স্নান করতে দেখা যায়।

এডুকেশনাল এক্সকারশন এইখানে হয়ে থাকে। এই স্থাপত্য চত্বরটির চারিপাশে তেমন কোন জনবসতি নেই।

ম্যানুফাকচারের কিছু কাজ চলছে। এই কাজে প্রায় পনেরো কর্মী নিযুক্ত। খুব শিগগিরই এই কনস্ট্রাকশন বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে। এখানে মানুষ বসবাস শুরু করবে।

প্রচুর মানুষ এইখানে ভিড় করেছে। মণ্ডপটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে। খুবই সুন্দর আলোকসজ্জা রয়েছে। মণ্ডপটির সামনে রয়েছে একটি --

বড় বড় লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি। এই কারখানাতে প্রায় পাঁচশো থেকে হাজার জন কর্মী কাজ করে। রাতের বেলায় কারখানায় সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে।

ডেকোরেশন করা হয়েছে। এখানে খুব সুন্দর করে একটি স্টেজ তৈরি করা হয়েছে। এবং স্টেজ - টিকে ফুল দিয়ে ও কালারফুল --

কাপড় দিয়ে সাজানো হয়েছে। চারিপাশে খুব সুন্দর সুন্দর আলোকস্তম্ভ লাগানো হয়েছে। স্টেজ - এর কেন্দ্রে খুব সুন্দর একটি সিংহাসন রাখা হয়েছে। এইখানে ফটোশুট চলবে।

ফেসিয়াল প্রভৃতি করে থাকে। এটি একটি জেন্টস স্যালুন ।

দুই জন লোক এই চায়ের দোকানটি সামলায়। প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার টাকার বেচাকেনা হয় এই দোকানে।

এটি আমাদের এলাকার একটি পার্ক । এই পার্কটির বাইরের দিকে লোহার রেলিং দিয়ে ঘেরা এবং খুব সুন্দর করে রং করা। পার্কটি বেশ বড়। পার্কের ভেতরে খুব ই সুন্দর এক --

সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। এই বিল্ডিংটিতে অসংখ্য ফ্ল্যাট রয়েছে যেখানে মানুষ বসবাস শুরু করবে।

এটি আমাদের এলাকার একটি লাইব্রেরি । এই লাইব্রেরিটিকে নতুন করে উদ্বোধন করা হয়েছে। লাইব্রেরিটিকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই এলাকার মানুষজনেরা এই লাইব্রেরিতে --

বাইক শোরুম থেকে বাইক কেনেন।

এটি আমাদের এলাকার একটি পোস্ট অফিস । এই পোস্ট অফিসটি বেশ পুরানো। এই পোস্ট অফিসটিকে খুব সুন্দর করে রং করা হয়েছে। এইখানে লোহার বিভিন্ন সরঞ্জাম সমূহকে --

নতুন করে লাল রং করা হয়েছে। এই পোস্ট অফিসটিতে দশ জন কর্মী কাজ করে। এই পোস্ট অফিসটি থেকে এলাকার মানুষজনেরা তারা বিভিন্ন পরিষেবা পেয়ে থাকেন।

কর্মসূচি গ্রহণ করা হয়। দফতরটির সামনে রাস্তাটির কন্সট্রাকশনের কাজ চলছে। খুব শিগগিরই এটি কমপ্লিট হয়ে যাবে।

শহরের কোলাহলের সত্ত্বেও প্রকৃতিকে খুব সুন্দর লাগে।

রাস্তার এই বাঁক মোড়ে খুব সুন্দর একটি উদ্যান রয়েছে। উদ্যানটির চারিপাশে লোহার রেলিং এবং কংক্রিটের রেলিং দিয়ে ঘেরা। উদ্যানটির কেন্দ্রে খুব সুন্দর একটি মূর্তি রয়েছে।

বড় বিল্ডিং তৈরি হয়ে যাবে। এই এলাকাটি শহরের এলাকায়। এই এলাকার চারিপাশে অসংখ্য বড় বড় বিল্ডিং রয়েছে।

রসে ডুবিয়ে রাখা হয়। তারপর মচমচে জিলিপি রেডি । এই জিলিপি মিষ্টির দোকান এবং মেলার বিভিন্ন মিষ্টির ষ্টল গুলিতে পাওয়া যায়।

এখানে মানুষের যাতায়াতের জন্য ফুটপাথ রয়েছে। এই নদীর দুইপাশে রয়েছে শহরের বসতি। অসংখ্য বাড়ি রয়েছে কলকারখানা রয়েছে। নদীটি বেশ চওড়া।

এটি আমাদের এলাকার একটি ব্রিজ । এই ব্রিজটি বেশ পুরোনো। এই ব্রিজটি বেশ লম্বা। এই ব্রিজটি দিয়ে --

এটি আমাদের এলাকার একটি পতিত জমি। এই জমিটির পাশেই রয়েছে নদী। এই নদীটির জল বেশ স্বচ্ছ।

এটি আমাদের এলাকার একটি কারখানা। এই কারখানাটি বেশ বড়। এই কারখানাটির মধ্যে অসংখ্য যন্ত্রপাতি রয়েছে। এই কারখানাতে অসংখ্য লোহার ইনস্ট্রুমেন্ট রয়েছে। এখানে --

এটি আমাদের এলাকার একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটি বেশ বড়। চিড়িয়াখানার মধ্যে অসংখ্য বন্য প্রাণীকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বন্য প্রাণীগুলিকে খুব সুন্দর ভাবে রক্ষনাবেক্ষন করা হয়।

পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। চার্চটির দেয়ালে খুবই সুন্দর সুন্দর ডেকোরেশন রয়েছে।

এইটি আমাদের এলাকার একটি সেলুন । এই সেলুনটি রাস্তার পাশে অবস্থিত। এই সেলুনটি রাস্তা থেকে সামান্য উচ্চতায় অবস্থিত। তাই সেলুনের সামনে সিঁড়ি রয়েছে। সেলুনের সামনে ফুটপাথে সেলুনের --

এইটি আমাদের এলাকার একটি টুরিস্ট স্পট । এই জায়গাটি খুবই সুন্দর। এই জায়গার চারিপাশে রয়েছে পাহাড় এবং এইখানে অসংখ্য ঝর্ণা রয়েছে।

এইখানে ছট পুজোর সরঞ্জাম নিয়ে প্রত্যেকে বেদির সামনে উপস্থিত হয়েছে। এইখানে প্রায় পঞ্চাশটিরও বেশি বেদি রয়েছে।

বেদীগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। খুব শিগগিরই তারা পুজো শুরু করবে।